এবং অনেক গাছপালা দেখা যাচ্ছে আকাশে একটি সূর্য দেখা যাচ্ছে এবং অনেক বাড়িঘর দেখা যাচ্ছে এবং অনেক গাছপালা দেখা যাচ্--

এখানে একটি জল দেখা যাচ্ছে জলের সামনে অনেক লোককে দেখা যাচ্ছে বোর্ড এ একটি লোককে বউ আরেকটি লোকে বোর্ড চালানো শেখানো দেখা যাচ্ছে।

এখানে একটি বড়ো বাড়ি দেখা যাচ্ছে-এ বাড়িটিতে একটি পোস্টার টাঙ্গানো আছে-এ এবং একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে একটি লোককে সাইকেল নিয়ে যেতে দেখা যাচ্ছে।

আমি একটি-ই জলে-র জগ দেখা যাচ্ছে এবং --